ছবিটি দেখে মনে হচ্ছে সবাই--

মাছ কিনার জন্য একত্রিত হয়েছে মাছ অথবা--

দেখে মনে হচ্ছে এটি একটি বাস স্টেশন সবাই--

দৌড়াদৌড়ি করা যায় ওই মেশিনটেয়।

অনেকে সুইমিং করে থাকেন অনেকে।

জিমে দৌড়াদৌড়ি করে ঘাম বের করে।

অনেক রকমের টমেটো দেখা যাচ্ছে হতে পারে।

বিভিন্ন রকমের পাথর দেখা যাচ্ছে একটি ভাঙাচোরা স্থাপনা দেখা যাচ্ছে স্থাপনাটি হতে পারে অনেক পুরোনো।

আঃ তাতে ধর্মের রীতি নেওয়াজ মেনে--

মানুষের সমাগম দেখা যাচ্ছে দোকান ছোট ছোট দোকান দেখা যায়।

সবগুলো একপাশে পার্ক করা রয়েছে একটি ভেজা রাস্তা দেখা যাচ্ছে।

কিছু ফুলের গাছো লক্ষ্য করা যায় এখানে গোবর দেওয়ার জন্য--

রেস্টুরেন্টের মতো লাগছে কোনো একটি--

বা কোনো একতি উদ্যান হতে পারে।

আর এদিকে বসার জন্য চেয়ার আছে।

এখানে ভাল ও একটা কোম্পানির নাম দেখা যাচ্ছে।

আগরতলা রেলওয়ে স্টেশন এর ছবি দেখা যাচ্ছে এইখানে।

আশেপাশে অনেক মানুষেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে সবাই--

রাতান রুদ্রা পল ।

কেরিয়ার পয়েন্ট এখানে--

উই দিকে একটি রঙিন বিল্ডিং দেখা যাচ্ছে আর--

ইগোয়ে দুটি গাড়ি ছাড়া তেমন গাড়ি চলং দেখা যাচ্ছে না।

আ মুভি দেখতে এসেছিল।